এর নাম গ্লোরিয়া গেস্ট হাউস এবং এখানে--

এটি একটি বাঁশ বেতের দিয়ে তৈরি জিনিসপত্রের দোকান।

জালনা দেখা যাচ্ছে কাচ--

এবং একটি বালটিও রয়েছে একজন লোকের হাতে।

আকাশ একটু মে-মেঘলা অবস্থায় রয়েছে।

এবং ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ।

এবং অনেক ধরনের দোকান রয়েছে।

একটি বড়ো বোর্ড রয়েছে।

এখানে লেখা আছে বোর্ডে বড় করে।

এখানে সামনে অনেকগুলি নৌকা রয়েছে এবং অনেকজন লোক দাঁড়িয়ে আছে।

বিভিন্ন ধরণের চিপস --